উবুন্টু ডেস্কটপ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাকে স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়াল এর সাহায্যে আমরা গ্নোম এনভয়রনমেন্ট এ উবুন্টু ডেস্কটপ এর সাথে পরিচিত হব
এর জন্য আমি উবুন্টু ১০১০ ব্যবহার করছি
আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি ই উবুন্টু ডেস্কটপ
উপরে বামদিকের কোনে আপনি প্রধান মেনু দেখতে পাচ্ছেন
এটি খুলতে আপনি AltF1 টিপতে পারেন কিম্বা অ্যাপ্লিকেশনস এ গিয়ে সেটি ক্লিক করতে পারেন
অ্যাপ্লিকেশন মেনুতে সব ইনস্টল করা অ্যাপ্লিকেশন তালিকাবদ্ধ থাকে
এই অ্যাপ্লিকেশন মেনুর কিছু গুরুত্বপূর্ণ application এর সাথে পরিচিত হওয়া যাক
তাহলে applications এ গিয়ে অ্যাক্সেসরিজ এবং এরপর Calculator এ যান
ক্যালকুলেটর এর সাহায্যে পাটীগাণিতিক বৈজ্ঞানিক বা অর্থনৈতিক হিসাব করা যায়
এটি খোলা যাক ক্যালকুলেটর এ ক্লিক করুন
এখন একটি সাধারণ হিসাব করা যাক
৫ গুন ৮ লিখুন এবং টিপুন
চিন্হর পরিবর্তে এন্টার কী ও টিপতে পারেন
এখন ক্লোজ বাটন টিপে ক্যালকুলেটর বন্ধ করুন
এবার অন্য অ্যাপ্লিকেশন দেখা যাক
এর জন্য অ্যাপ্লিকেশনস এ ফিরে গিয়ে অ্যাক্সেসরিজ এ যান
অ্যাক্সেসরিজ এ গিয়ে টেক্সট এডিটর খোলা যাক
ওতে ক্লিক করুন
আপনি এখন স্ক্রিন এ গেদিত টেক্সট এডিটর দেখতে পাচ্ছেন
এখানে কিছু লিখে সেভ করা যাক
লিখুন h e l l ও w o r l ডি
এটি সেভ করতে আপনি Clts টিপতে পারেন অথবা ফাইল এ গিয়ে save এ ক্লিক করতে পারেন
এখন একটি ছোট ডায়ালগ বক্স দেখা যাচ্ছে
এটি ফাইল এর নাম এবং কোন স্থানে ফাইল টি সেভ করা হবে ত়া জিজ্ঞাসা করছে
ফাইল এর নাম টাইপ করলাম helloটিএক্সটি এন্ড অবস্থান হিসাবে ডেস্কটপ বেছে নিলাম এবং সেভ বাটন এ ক্লিক করলাম
এখন গেদিত বন্ধ করলাম
দেখা যাক আমাদের ফাইল টি ডেস্কটপ এ সেভ হয়েছে কিনা
এখন ডেস্কটপ এর উপর আপনি helloটিএক্সটি নামক ফাইল টি দেখতে পাচ্ছেন
তাহলে আমাদের টেক্সট ফাইল টি সফলভাবে সংরক্ষিত হয়েছে
ফাইল টির উপর দুইবার ক্লিক করে ফাইল টি খোলা যাক
দেখুন ফাইল টি খুলে গেছে এবং আমাদের লেখা টেক্সট টি দেখা যাচ্ছে
ইন্টারনেট এ আপনি গেদিত টেক্সট এডিটর সম্পর্কে অনেক তথ্য পাবেন
এই বিষয়ে httpspoken tutorialorg এও টিউটোরিয়াল উপলব্ধ হবে
এবার অ্যাক্সেসরিজ এর অন্য একটি অ্যাপ্লিকেশন টার্মিনাল সম্পর্কে জানা যাক
তাহলে আবার applications জিট্যাকসেসরিজ এ ফিরে গিয়ে টার্মিনাল এ যাওয়া যাক
টার্মিনাল কে কমান্ড লাইন ও বলা হয় কারণ এর দ্বারা কম্পিউটার কে কমান্ড বা নির্দেশ দেওয়া যায়
প্রকৃতপক্ষে এটি GUI এর থেকে বেশি ক্ষমতাশালী
টার্মিনাল সম্পর্কে ধারণার জন্য একটি সাধারণ কমান্ড লেখা যাক
এলএস লিখে এন্টার টিপলাম
আপনি দেখতে পাচ্ছেন এটি বর্তমান ডিরেক্টরি ত়ে থাকা সব ফাইল এবং ফোল্ডার গুলিকে তালিকাবদ্ধ করে
এখানে এটি হোম ফোল্ডার এর সব ফাইল এবং ফোল্ডার গুলিকে দেখাচ্ছে
এই টিউটোরিয়াল এর পরবর্তী অংশে হোম ফোল্ডার কি ত়া আমরা জেনে নেব
টার্মিনাল নিয়ে আলোচনা এখানেই আমরা সমাপ্ত করবো
httpspoken tutorialorg এর লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়াল এ টার্মিনাল কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা আছে
টার্মিনাল বন্ধ করলাম
এখন পরবর্তী অ্যাপ্লিকেশন অর্থাৎ ফায়ারফক্স ভেব Browser এ যাওয়া যাক
এটি খোলা যাক
এর জন্য যাওয়া যাক applications জিটি internet জিটি ফায়ারফক্স ভেব ব্রাউসের
এটি ক্লিক করলাম
ভোর্ল্ড উইড ভেব এর সাথে সংযোগ করতে ফায়ারফক্স ব্যবহার করা হয়
আপনি দেখতে পাচ্ছেন ফায়ারফক্স খুলে গেছে
এখন জিমেইল সিতে এ যাওয়া যাক
এর জন্য অ্যাড্রেস বার এ যান অথবা ফ6 টিপুন
আমি এখন ফ6 টিপছি
ঠিকআছে আমি এখন অ্যাড্রেস bar এ এসে গেছি
এবার backspace টিপে অ্যাড্রেস bar এর লেখাটি মুছে দিলাম
লিখছি wwwgmailcom
লেখার সময় ফায়ারফক্স কিছু সম্ভাব্য ওএবসাইট দেখায়
আপনি এগুলির মধ্যে কোনো একটিকে নির্বাচন করতে পারেন অথবা সম্পূর্ণ address টি লিখতে পারেন
এন্টার টিপলাম
ফায়ারফক্স ওএবসাইট টিতে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা লজিন ও পাসওয়ার্ড জিগাসা করতে পারে
এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখলাম এবং এন্টার টিপলাম
এখন জিমেইল ওএব পেজ স্ক্রিন এ খুলে গেছে
এবার এটি বন্ধ করা যাক এবং পরবর্তী আলোচনায় যাওয়া যাক
এবার অফিস মেনু ত়ে যাওয়া যাক applications গটফিস
এই অফিস মেনু ত়ে আছে ওপেনঅফিস ওয়ার্ড প্রসেসর স্প্রেডশীট এবং প্রেজেন্টেশন
এই বিষয়গুলির উপর ইন্টারনেট এ অনেক তথ্য আছে
ভবিষ্যতে আমাদের ওএবসাইট এ এই বিষয়গুলির নিয়ে কথ্য টিউটোরিয়াল উপলব্ধ হবে
এবার সাউন্ড এএমপি ভিডিও মেনু নিয়ে আলোচনা করা যাক
এর জন্য যান applications জিটি সাউন্ড এএমপি ভিডিও
এতে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে মুভি প্লেয়ার
এটি ভিডিও এবং গান চালানোর জন্য ব্যবহৃত হয়
পূর্বনির্ধারিতভাবে এটি শুধুমাত্র ওপেন ফরম্যাট এর ভিডিও ফাইল চালাতে পারে
এখন আমাদের pen ড্রাইভ থেকে একটি নমুনা ফাইল চালানো যাক
এখন আমি ইউএসবি slot এ pen ড্রাইভ ঢোকাচ্ছি
pen ড্রাইভ খুলে গেছে
এটি যদি না খোলে তাহলে এটি আপনি ডেস্কটপ থেকে খুলতে পারেন
নীচে বামদিকের কোণের icon টিতে ক্লিক করলাম
এটিতে ক্লিক করলে এটি শুধুমাত্র ডেস্কটপ দেখায়
পুনরায় একবার ক্লিক করলে এটি ডেস্কটপ এর সাথে অন্যান্য খুলে থাকে ফাইল গুলিকেও দেখায়
আমরা উইন্ডোজ এবং D কী একসাথে টিপে ডেস্কটপ এ যেতে পারি
মনে রাখবেন পূর্ববতী সংস্করণ এর উবুন্টু ত়ে ডেস্কটপ এ যাবার জন্য CltAltD কী গুলি একত্রে টিপতে হত
একটি সংস্করণ থেকে পরবর্তী সংস্করণ এ এই পরিবর্তন গুলির জন্য ব্যবহারকারীর প্রস্তুত থাকা আবশ্যক
এখন উইন্ডোজ কী ও D একসাথে টেপা যাক
আপনি ডেস্কটপ এ আপনার pen ড্রাইভ টি দেখতে পাচ্ছেন
দুইবার ক্লিক করে এটি খোলা যাক
আমি এবার উবুন্টু humanityওজিভি মুভি ফাইল টি চালানোর জন্য নির্বাচিত করবো
ফাইল টি দেখা যাচ্ছে এবার দুইবার ক্লিক করে এটি খোলা যাক
এটি নিজে থেকে movie প্লেয়ার এ খোলে
এটি বন্ধ করা যাক
এবার ডেস্কটপ এ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক
এবার প্লেসেস মেনু ত়ে যাওয়া যাক
এখানে হোম ফোল্ডার দেখা যাচ্ছে
এটি খোলা যাক
হোম ফোল্ডার এ ক্লিক করলাম
উবুন্টু ত়ে প্রত্যেক ব্যবহারকারীর একটি নিজস্ব আলাদা হোম ফোল্ডার থাকে
হোম ফোল্ডার আমাদের গৃহের মত যেখানে আমরা আমাদের ফাইল এবং ফোল্ডার গুলি সংরক্ষণ করে রাখতে পারি
আমরা অনুমতি আন দিলে অন্যরা সেগুলি দেখতে পায়না
ফাইল এর অনুমতি সংক্রান বিস্তারিত তথ্য httpspoken tutorialorg এ অনন্য কথ্য টিউটোরিয়াল এ উপলব্ধ আছে
হোম ফোল্ডার এ আমরা অন্যান্য ফোল্ডার যেমন ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোডসহ ভিডিওস ইত্যাদি দেখতে পাচ্ছি
লিনাক্স এ সবকিছুই একটি ফাইল
দুইবার ক্লিক করে ডেস্কটপ ফোল্ডার টি খোলা যাক
আমরা যে helloটিএক্সটি ফাইল টেক্সট editor এ সেভ করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে
সুতরাং এই ফোল্ডার এবং ডেস্কটপ অভিন্ন
এখন এই ফোল্ডার টি বন্ধ করা যাক
ডেস্কটপ এ একই থেমে সবসময় দেখতে অন করা যাক
আপনার একঘেঁয়ে লাগে না
এটি পরিবর্তন করা যাক
এর জন্য যাওয়া যাক system gtpreferences জিটাপিয়ারেন্স
এতে ক্লিক করলাম
এখানে থিমস ট্যাব এ আগে থেকে ইনস্টল করে রাখা theme গুলি দেখা যাচ্ছে
ক্লিয়ারলুকস নির্বাচন করলাম
এটি ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার মেশিন এ পরিবর্তনটি দেখতে পাবেন
নীচে বামদিকের কোনে icon এ ক্লিক করে আপনি এটি সহজেই দেখতে পাবেন
এই icon এ আবার ক্লিক করে ফোল্ডার এ ফিরে যাওয়া যাক
আপনার পছন্দ অনুযাই থেমে নির্বাচন করুন
বাইরে আসার জন্য ক্লোজ বাটন এ ক্লিক করুন
এখন আমরা টিউটোরিয়ালটির শেষে এসে গিয়েছি
এই টিউটোরিয়াল এ আমরা উবুন্টু ডেস্কটপ প্রধান মেনু এবং উবুন্টু স্ক্রিন এর অন্যন্য icon গুলি নিয়ে আলোচনা করেছি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
বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ